আমার সামনে আমি কতগুলি এ.টি.এম. দেখতে পাচ্ছি একটি হচ্ছে আপনার বন্ধন ব্যাঙ্ক এর এ.টি.এম. একটি হচ্ছে ইউকো ব্যাঙ্ক এর এ.টি.এম. একটি হচ্ছে আই.সি.আই.সি.আই. ব্যাঙ্ক এর এ.টি.এম. ।

দপ্তরে আপনার অনেক কটি রুম ও আছে বলে মনে হচ্ছে।

জিও সেন্টার -টিও বেশ বড় এবং অনেকখানি লম্বা বলে মনে হচ্ছে এখানে আমি কিছু ছেলেদের কেও দেখতে পাচ্ছি।

এইখানে অনেক মাছ চাষ ও করা হয় বলে মনে হচ্ছে। সময় টি আমার বিকালের সময় বলে মনে হচ্ছে। জায়গাটি দেখতে ও খুবই সুন্দর লাগছে।

এটি আপনার কোনো তীর্থস্থান বা কোনো ভ্রমণের স্থান বলেও আমার মনে হয়।

বাইক আমি দেখতে পাচ্ছি এবং বাইরে গেট এর সামনে আপনার তিন চারটি বাইক দাঁড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে এখন ডাক অফিস খোলা আছে।

এখানে কিছু ছেলে মেয়েদের কে আমি বোটের মধ্যে চেপে থাকতেও দেখতে পাচ্ছি জায়গাটি বেশ অনেক বড় বলেও মনে হচ্ছে জায়গাটি দেখতেও খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে।

এখানে অনেকমজন মানুষ কে পাশে বসে থাকতে দেখা যাচ্ছে এবং অনেক ছোট ছোট গাছকেও দেখা যাচ্ছে খুবই সুন্দর ভাবে সাজিয়ে রাখতে।

এ.টি.এম. এর সামনের রোড টিও বড়সড় বলে মনে হয় এবং এ.টি.এম. এর পাশাপাশি আরো অনেক দোকানদানি আছে বলেও মনে হয় ।